রাত্রিবেলায় স্ট্রিট লাইট জ্বলছে সেটাও দেখা যাচ্ছে। রাত্রিবেলায় অন্ধকারের এখানে চিত্র।

কোন বাজারের এখানে মাছ বিক্রেতারা এটা ছ-ই-বি।

এটা সম্ভবত বাইক -এর শোরুম এর কোন পার্টস -এর দোকান।

কোনো অনুষ্ঠান চলছে । একটা প্যান্ডেল করা আছে দেখা যাচ্ছে সেখানে বেশ কিছু মহিলা পুরুষ এখানে --

এ কোন গম্বুজ বা মূর্তির অংশ বিশেষ এটা দেখে বোঝা যাচ্ছে।

ঠিক যেখানে চাষ হয় সেরকম ধানে-এ-র বীজ আ--

আ বজরা পুকুর উপস্বাস্থ্য কেন্দ্রের ছবি সাম ছবি দেখা যাচ্ছে।

সামনে-এ-এ ওটা গঙ্গা দেখা যাচ্ছে |

এবং-অ-অ গঙ্গার ওপরদিক গঙ্গার ওপারে অনেক বাড়ি মন্দির।

ওপরে ঠাকুর আছে দেখা যাচ্ছে রাস্তা-আ-কে আম পুজো হয়েছে এটা দেখে বোঝা যা--

ব্রিজ -টা ফাঁকা দেখা যাচ্ছে। এখন কোন গাড়ি ঘোড়া কিছু দেখতে পাওয়া যাচ্ছে না । ব্রিজ -টা খুব সুন্দর ভাবে কাহ --

এটা দেখা যাচ্ছে কোন কিছু প্রমোশন -এর জন্য হয়তো স্কুল বা--

দেখা যাচ্ছে একটা পরিস্কার সুন্দর রাস্তা চারদিক দুদিকে উম-ম বেশ বাগা সুন্দর বাগান আছে সেটাকে রেলিং দিয়ে ঘেরা আছে |

সেখানে দেখা যাচ্ছে আর এক টা মসজিদের ছবি কোন উঁচু জায়গা থেকে --

এই ছবিটি দেখে তাই বোঝা যাচ্ছে অনেকে এখানে কাজ করছে দেখা যাচ্--

ব্যাঙ্ক -এর ছবি ফেডারাল ব্যাঙ্ক -এর ছবি এখানে দেখা যাচ্ছে। ব্যাঙ্ক -টি এখন খোলা আছে দেখা যাচ্ছে ও দরজা--

এখানে দেখা যাচ্ছে যে কনস্ট্রাকশন হচ্ছে। কনস্ট্রাকশন এর জন্য কোন ঢালাই হয়েছে।

প্রদর্শনী বা শাড়ীর দোকানের ছবি এই ছবিটি দেখে-এ বোঝা যাচ্ছে এইরকমের শাড়ী এখানে রাখা।

চারটে পাঁচটা সার্ভিস সেন্টার -এর ইয়ের লোগো এখানে লাগানো আছে এবং ওয়ার্ক স্টেশন -এর ছবিটা দেখে বোঝা যাচ্ছে।

কিন্তু সেগুলোকে বোঝা যাচ্ছে না কিসের মধ্যে একজন পুরোহিত হয়তো পুজো করছে সেখানে ।

রাত্রীর বেলা ছবি দেখে মনে হচ্ছে আলো জ্বলছে দেখে। এরকম বোঝা যাচ্ছে।